রাজার কাছে দুটো বর চেয়ে নাও, এক বরে ভরত কে সিংহাসনে বসাও, দ্বিতীয় বরে রামকে চৌদ্দ বছরের জন্য বনবাসে পাঠাও, মন্থরার কু পরামর্শে রানীর বেশভূষা ছেড়ে ময়লা ছেড়া একটা কাপড় পড়ে কেঁদে কেটে চোখ লাল করে কইকেয়ী মাটিতে শুয়ে থাকলেন রাজা ঘরে এলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে দিলেন, মেজ রানীকে দশরথ খুব ভালোবাসেন, তার এই করুন অবস্থা দেখে মন খুব খারাপ হয়ে গেল, তিনি রানীকে সান্ত্বনা দিয়ে বললেন কিসের অভাব তোমার এখনই চলো এখনই বলো যা চাইবে তাই দেবো রাজার কথা শুনে কইকেয়ী মাটি থেকে উঠে চোখ মুছে বললেন আগে কথা দাও, যা চাইবো তাই দেবে তাহলে শুধু বল শুধু বলবো রাজা কথা দিলেন, কইকেয়ীই এবার মন শক্ত করে বর দুটো চেয়েই ফেললেন, রামকে চৌদ্দ বছরের জন্য দণ্ডক বনে পাঠাতে হবে এবং ভারতকে দিতে হবে অযোধ্যার সিংহাসন, হায় কি নিষ্ঠুর পার্থনা তোমার কইকেয়ীই এই কথাটুকু বলে রাজা দশরথ অজ্ঞান হয়ে পড়ে গেলেন, কইকেয়ীর এক কথা মহারাজ কথা যখন দিয়েছো বর তোমাকে দিতেই হবে কথা যদি না রাখো বিষ খেয়ে তোমার সামনে প্রান ত্যাগ করব, নিরুপায় দশরথ কইকেয়ীই কে দুটো বরি দিলেন পরদিন সকালে রাম সব শুনলেন হাসিমুখে, মেজরানি মা কে বললেন পিতৃ শর্ত পালনের জন্য বনে যাব এত আনন্দের কথা তবে

তাকে শান্ত করলেন, লক্ষণ দাদার সঙ্গে বনবাসে যাওয়ার কথা ঘোষণা করলেন, সীতা জানালেন তিনিও স্বামীর সঙ্গে বনে যাবেন, রাম লক্ষণ সীতা বড়মা কৌশল্যা ও ছোট রানী ছোট মা সুমিত্রার কাছ থেকে বিদায় নিয়ে বনবাস বনবাসে যাত্রা শুরু করলেন রথী রথ সাজিয়ে নিয়ে এলো, রাজবেশ খুলে যটা বাকল পড়ে রাম লক্ষণ সীতা মনের আনন্দে রথে গিয়ে বসলেন অযোধ্যা ছেড়ে রথ বনের দিকে এগিয়ে চলল, প্রজাদের চোখে জল তারা রথের পিছন পিছনে ছুটতে ছুটতে বলল আমরাও যুব আমরাও যুবরাজ রামচন্দ্রের সঙ্গে বনবাসী হব। রথ অযোধ্যার দক্ষিণ সীমানা পেরিয়ে সিংহবের পুরে এসে উপস্থিত হল। এটা নি নিচাঁদ জাতির দেশ রাম এর মিত্র গুহ এই দেশের রাজা, রাম এসেছেন শুনেই গুহ বন্ধুর সঙ্গে দেখা করতে ছুটে এলো, গুহ নৌকা করে রাম লক্ষণ সীতাকে গঙ্গার অপর তীরে পৌঁছে দিল, রাম লক্ষণ সীতা পায়ে হেঁটে ঘন বনের পথে এগিয়ে চললেন অযোধ্যায় ফিরে সারথি সুমন্ত দশরথ কে সবকিছু জানালেন, বৃদ্ধ ও দশরথ রামের শোক আর সহ্য করতে পারলেন না, হা পুত্র হা রাম বলতে বলতে প্রাণ ত্যাগ করলেন, অযোধ্যায় যখন এত এত সব কান্ড হচ্ছে ভারত শত্রুঘ্ন তখন মামা বাড়ি, তারা এই সব কিছু জানতে জানতেন না দুতের মুখে খবর পেয়ে অযোধ্যায় ফিরে এলেন, পথে লোক নেই কারো মুখে হাসি নেই গাছগুলি কেমন যেন শ্রীহীন অবস্থা, খুব দুশ্চিন্তা নিয়ে দুই ভাই কইকেয়ীর ঘরে গিয়ে হাজির হলেন কইকেয়ীর মুখে হাসি আদর অনুরোধ করে ছেলেকে বসালেন তারপর রামের বনবাস দশরথের মৃত্যু সংবাদ দিলেন, ছেলেকে রাজা করার জন্য তিনি কি কি করেছেন তাও খুলে বললেন, ভরত হাহাকার করে উঠলেন তিনি মায়ের নির্লজ্জের মত কথাবার্তা সইতে পারলেন না ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন শত্রুগ্ন ইতিমধ্যে জেনে গেছেন রামের বনবাস পিতার মৃত্যু সব কিছু মূলেই কুজি মন্থরা কুজি মন্থরা তিনি ভিশন রেগে গেলেন, চুলের মুঠি ধরে টেনে নিয়ে এলেন কুজিকে তারপর শুরু হল সে কি মার, ভরত ছুটে এসে শত্রুগ্ন কে থামালেন তাই কুজি সে যাত্রা প্রাণে বেঁচে গেল পিতার শ্রাদ্ধ শান্তি মিটে গেল ভরত পাত্র মিত্রদের জানিয়ে দিলেন তিনি সিংহাসনে বসবেন না দাদাকে বনবাস থেকে ফিরিয়ে এনে তার হাতে সিংহাসন তুলে দেবেন পিতৃ শর্ত পালনের জন্য তিনিও নিজে যাবেন বনবাসে, সকলেই ধর্মপ্রাণ ভরতের সুখ্যাতি করলো দাদার খোঁজে ভরত সৈন্যসমন্ত নিয়ে বেরিয়ে পড়লেন চিত্রকূট পাহাড়ে তাদের দেখা হল ভরত দাদার পা জড়িয়ে ধরে অনেক অনুনয় বিনয় করলেন কিন্তু রাম অযোধ্যায় ফিরতে রাজি হলেন না ভরত ও দাদাকে না নিয়ে রাজ্যে ফিরবেন না। ভরত এর ভ্রাতৃভক্তি দেখে রাম মুগ্ধ হয়ে গেলেন, ভাইকে অনেক বোঝালেন

ভরত অযোধ্যায় আর ফিরলেন না নন্দি গ্রামে নতুন রাজধানী গড়ে তুললেন, সেখানে রামের পাদুকা সিংহাসনে রেখে বনবাসে সন্ন্যাসীর মতে রাজ্য পালন করতে লাগলেন এবারের মত ভারতকে বুঝিয়ে ফেরত পাঠানো গেছে কিন্তু আবার যদি এসে উপস্থিত হয় তখন ফেরানো মুশকিল হবে তাই লক্ষণ ও সীতার সঙ্গে পরামর্শ করে রাম চিত্রকূট ছেড়ে চলে গেলেন বহুদূরে গোদাবরী নদীর তীরে পঞ্চবটি বনে পাতার কুটির বেঁধে বাস করতে লাগলেন পঞ্চবটি বোনে রাম লক্ষণ সীতা বেশ সুখেই ছিলেন, তিনি বাঁধ সাদ লঙ্কার রাজা রাবণের বোন রাক্ষসী সুর্পনখা একদিন সুন্দরী এক মেয়ের রূপ ধরে রামের কাছে এসে সে বলল আমাকে বিয়ে কর, রাম বললেন সে কি করে সম্ভব ওই তো আমার স্ত্রী সীতা সুর্পনখা তখন লক্ষণকে বলল তোমার তো আর স্ত্রী নেই তুমি আমাকে বিয়ে করো, সুর্পনখার কথা শুনে লক্ষণ তো হেসেই খুন সুর্পনখার খুব অপমান হল, সে বিকট রাক্ষসী রূপ ধরে সীতার দিকে ধেয়ে গেল, সীতা ভয়ে কাঁপতে লাগলেন, লক্ষণ আর দেরি করলেন না তলোয়ার দিয়ে সুর্পনখার নাক কান কেটে দিলেন, রাক্ষসী তখন কাঁদতে কাঁদতে ভাই খরের কাছে রাম লক্ষণ এর নামে নালিশ করলো বোনের অপমানে খর রাক্ষস ভয়ানক রেগে গেল, সেনাপতি দূষণকে সঙ্গে নিয়ে এসে গর্জন করতে করতে রামের দিকে ধেয়ে এলো সীতা ও লক্ষণকে দূরে একটা গুহায় পাঠিয়ে দিল দিয়ে রাম তীর ধনুক হাতে রাক্ষসদের সামনে দাঁড়ালেন ভয়ানক যুদ্ধ হলো খর দূষণ

আর ভাই খড় এর নিধনের কথা শুনে রাবণ রাজা ক্রোধে জ্বলে উঠলো, বোনকে সান্ত্বনা দিয়ে বলল যত তাড়াতাড়ি পারি এর একটা বিহিত

মায়াবী রাক্ষস মারিচ কে নিয়ে পঞ্চবটি বনে হাজির, রাবণের হুকুমে মারিচ সোনার হরিণ সেজে সীতার সামনে ঘুরে বেড়াতে লাগলো সীতা আশ্রমের বাগানে ফুল তুলছিলেন, সোনার হরিণ দেখে তিনি খুব খুশি, রাম কে অনুরোধ করলেন হরিণটা আমায় ধরে দাও একে আমি পালন করব রাম অনুরোধ ফেলতে পারলেন না, লক্ষণ কে সীতার পাহারায় রেখে তীর ধনুক হাতে ছুটলেন সোনার হরিণের পেছনে মায়াবী হরিণ রামকে ভুলিয়ে ভুলিয়ে অনেক দূরে নিয়ে গেল একটু নাগাল পেতে রাম তীর ছুড়লেন তীর তা বিধলো হরিনের বুকে মরার আগে মায়াবী মারিচ রামের গলার আওয়াজ হবে অবিকল নকল করে আর্তনাদ করে উঠলো, ভাইরে লক্ষণ আমাকে বাঁচাও। রামের করুণ আর্তনাদ শুনে সীতা ব্যাকুল হয়ে পড়লেন, লক্ষণকে বললেন তোমার দাদা নিশ্চয়ই কোন বিপদ হয়েছে, তীর ধনুক হাতে এখনই ছুটে যাও, লক্ষণ সীতা কে বোঝালেন মহাবীর রামের কোন বিপদ ঘটতেই পারে না, দাদা তাকে পাহারায় রেখে গেছেন, সীতা কে একা রেখে তিনি যেতে পারবেন না

তবে যাওয়ার আগে বৌদিকে কুটিরের বাইরে পা বাড়াতে বারবার নিষেধ করে গেলেন, লক্ষণ চলে যেতে রাবণ সন্ন্যাসীর বেশ ধরে সীতার কুটিরের সামনে এসে দাঁড়ালো সীতা সাধু সন্ন্যাসীদের খুব ভক্তি করেন, তাই সন্ন্যাসী রুপি রাবণকে পা ধোয়ার জল বসার আসন আর ফলমূল দিয়ে আপ্যায়ন করলেন মায়াবী রাবণ কুটিরে ঢুকে দশটি মাথা আর বিষ খানা হাতসহ নিজ মূর্তি ধারণ করল, তারপর সীতার চুলের মুঠি ধরে তাকে রথে তুলে নিয়ে আকাশ পথে ছুটে চলল, সীতা হায় রঘুনাথ বলে হাহাকার করে উঠলেন, লক্ষণের নাম ধরে ডাকলেন দুরন্ত রাবণের হাত থেকে বাঁচানোর জন্য পশুপাখি বনদেবী বনদেবীর কাছে প্রার্থনা করলেন বহুদূরে রাম লক্ষণের কানে সীতার কান্না পৌঁছল না সীতা দেবী গায়ের অলংকার মাটিতে ছুঁড়ে ফেলতে লাগলেন, সীতার কান্না শুনে পক্ষীরাজ জটায়ু রাবণকে বাধা দিল আকাশ পথে ভীষণ যুদ্ধ হলো, জটায়ু ঠোঁট দিয়ে নখ দিয়ে রাবণের দেহ রক্তাক্ত করে দিল, মাথার মুকুট কেড়ে নিয়ে আঘাত করল, রাবণের তলোয়ারের আঘাতে ডানা কাটা গেল, একটা ডানা নিয়ে বুড়ো জটায়ু আর বেশিক্ষণ লড়তে পারল না। মাটিতে পড়ে গেল, সীতাকে নিয়ে রাবণের রথ বিশ্ব মুখ পর্বতের উপর দিয়ে উড়ে চলল, বানর রাজ বালির তাড়া খেয়ে ছোট ভাই শুগ্রিব চার সঙ্গী নিয়ে বাস করছে সেখানে এরা রামের কাছে সংবাদ দিতে পারে এই চিন্তা করে সীতা তার ওড়না আর বালা ছুড়ে দিলেন নিচে, লঙ্কায় পৌঁছে রাবণ প্রথমে অনেক ভালো ভালো কথা বলে সে সীতাকে তার রানীর খাটে হতে বলল, রাবণের প্রস্তাব শুনে সীতা দেবী দিলেন অভিশাপ রাবন রেগে আগুন, সীতা কে অশোক কাননে বন্দিনি করে রাখ

রামচন্দ্র দ্রুত এগিয়ে চললেন পঞ্চবটি বনে কুটিরের দিকে, পথে লক্ষণকে দেখে চমকে উঠে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি? লক্ষণ সব বললেন তখন দুই ভাই ছুটলেন কুটিরের দিকে, সর্বনাশ কুটির শুন্য সীতা কোথায়? দুই ভাই গোদাবরী নদীর তীরে বনে বহু খুঁজলেন কিন্তু সীতার দে দেখা পেলেন না দুঃখে রামের চোখ বেয়ে ফোঁটা ফোটা জল ঝরতে লাগলো, দাদাকে জড়িয়ে লক্ষণও কাঁদতে শুরু করে দিলেন, দুই ভাই মন শক্ত সীতার খোঁজে বেরিয়ে পড়লেন, কিছুদূর যেতেই আহত জটায়ুর সঙ্গে দেখা, তখন তার শেষ অবস্থা

জটায়ুর কাছে সীতাহরণের কথা শুনে দুই ভাই ক্রোধে জ্বলে উঠলেন, রাবণকে কঠোর শাস্তি দিয়ে কিভাবে সীতা কে উদ্ধার করা যায় সেই কথা ভাবতে ভাবতে তারা বিশ্ব মুখ পর্বতে এসে উপস্থিত হলেন, বিশ্ব মুখ পর্বতের সীঙ্গে বসে আছে বানর রাজ বালির ভাই সুগ্রীব তার চারজন অমাত্য নিয়ে, দাদা বালির সঙ্গে তার ভীষণ ঝগড়া বালির ভয়েই পালিয়ে আছে এখানে, রাম লক্ষণ কে আসতে দেখে সুগ্রীব ভয় পেয়ে গেল, ভাবলো বালির গুপ্তচর নয় তো? খোঁজখবর নিতে পাঠিয়ে দিল হনুমানকে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

okay আপু আল্লাহ আফিজ। যদি তোমাদের ভালোভাবে fluent way তে English বলতে হয় আর যদি মনে হয় যে native speakers দের মতন করে আমরা English বলার চেষ্টা করবো তাহলে অনেকগুলো জিনিস রয়েছে যেগুলোয় আমাদের focus করতে হবে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

speaking এর ওপর কাজ করতে পারবে যাদের মনে হচ্ছে যে আমরা একটু English কথা বলায় পিছিয়ে রয়েছি এবং আমরা ভালো partner পাচ্ছি না যার সাথে আমরা English এ কথা বলবো বা একজন teacher পাচ্ছি না যে আমাদের guide করবে then this app is for you এখানে insta match teacher এর মাধ্যমে সারা বিশ্বে যারা English এ কথা বলতে চায় বা practise করতে চায় তাদের সাথে connect করতে পারবে within a few seconds and এখানে তোমরা teacher দের সাথে one on onelive classes করতে পারবে শুধু একজন teacher না various country থেকে এখানে তোমরা teachers দেরকে পাবে এবং তোমরা তাদের সাথে personal live one on onelive classes করতে পারবে এবং সেটা শুধুমাত্র ten dollar এক মাসের জন্য and I think that is super affordable but আজকে যারা এই video টা দেখছো তাদের জন্য একটা exciting offer রয়েছে hello is offering thirty percent off on all the live classes প্রত্যেকটা live class যেগুলো তোমরা hello তে পরবে তার ওপর তোমরা thirty percent off পাবে but for that তোমাদেরকে একটা code use করতে হবে and that isAditi that's my name তো Aditi এই code টা তোমরা ব্যবহার করো যাও hello app টা download করো subscribe করো and please give this code to get thirty percent off remember thirty percent off you will be getting